advance topics in a function dear tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
source command background একটি ফাংশন রাখা
এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করি
tutorial অনুসরণ করতে shell scripting সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
এখানে ব্যবহার করছি
ubuntu linux 1204 os এবং
gnu bash সংস্করণ 42
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
source command shell script একটি file load করতে ব্যবহৃত হয়
এটি সেই file থেকে commands পড়ে এবং executes করে
এটি script code ও imports করে
একাধিক scripts একটি সাধারণ তথ্য বা ফাংশন library ব্যবহার করলে এটি দরকারী
source command syntax হল
source filename
source path _ to _ file
source filename arguments
এখন function dot sh file খুলি
এটি shebang line
source detail dot sh detail dot sh file function dot sh এ load করবে
এখন detail dot sh file খুলি
একটি ফাংশন machine রয়েছে
এখন ফাংশনের ভিতরে লিখুন
echo function machine is called in function sh file
save এ টিপুন
এখন function dot sh file file যাই
এখানে লিখুন echo beginning of program
save এ টিপুন
এরপর লিখুন machine echo end of program
এটি beginning of program ম্যাসেজ দেখায়
machine হল ফাংশন call
এবং এটি end of program ম্যাসেজ দেখায়
machine ফাংশন আমরা detail dot sh file তৈরী করেছি
এখানে ফাংশনটি function dot sh file কল করছি
এখন save এ টিপুন
এখন program execute করি
এখন terminal লিখুন chmod space plus x space function dot sh
enter টিপুন
লিখুন dot slash function dot sh
enter টিপুন
output প্রদর্শিত হয়েছে
এখন background ফাংশনে যাই
background প্রক্রিয়া রান করতে ফাংশন কলের শেষে & ব্যবহার করি
shell command রান করতে child process বিভক্ত হয়
বিভাজিত প্রক্রিয়ার একটি job number এবং একটি pid process আইডেন্টিফায়ার have
এটি একটি উদাহরণের সাহায্যে বুঝি আমি background dot sh file খুলবো
এটি shebang line
bg underscore function ফাংশনের প্রারম্ভ চিহ্নিত করে
এখানে echo statement inside bg _ function ম্যাসেজ প্রদর্শন করে
এরপর আমরা সকল ডট mp3 files খুঁজতে find command ব্যবহার করব
এই statement dot mp3 এক্সটেনশন সহ সকল files খুঁজবে
এটি বর্তমানে কার্যরত ডিরেক্টরিতে এটি করবে
hyphen iname case উপেক্ষা করতে ব্যবহৃত হয়
ফলাফল myplaylist txt txt তে সংরক্ষিত হয়েছে
এখন লিখুন bg underscore function & এটি হল ফাংশন call & background bg underscore function রাখে
save এ টিপুন
program execute করি
terminal ফিরে আসি
লিখুন chmod space plus x space background dot sh
enter টিপুন লিখুন dot slash background dot sh
enter টিপুন
খালি output নির্দেশ দেয় যে dot mp3 file বর্তমান ডিরেক্টরিতে উপস্থিত নেই
এখন program ফিরে আসি
লিখুন echo space hyphen e space process runing in background are কোলন space স্ল্যাশ n এবং jobs space hyphen l
save এ টিপুন
এই echo statement process runing in background are প্রদর্শন করে
jobs space hyphen l সকল background জবের status প্রদর্শন করে
এখন terminal ফিরে আসি
লিখুন dot slash background dot sh
enter টিপুন
output প্রদর্শিত হয়েছে
এখানে ওপেন এবং ক্লোস বন্ধনীর মধ্যে থাকা 1 হল job সংখ্যা
3962 হল pid
pid সেই অনুযায়ী বদলায়
ফাংশন execute করতে সময় নিলে এটি background রান হবে
আমরা status হিসাবে running দেখবো
ফাংশন script পূর্বে এক্সিকিউট হয়ে থাকলে আমরা status হিসাবে done দেখবো
output ভিন্ন machine জন্য ভিন্ন হবে
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে এখানে শিখেছি
source command
background একটি ফাংশন রাখা
এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করেছি
এখন দুটি সংখ্যা যোগ করে ফাংশনটি অন্য file call করতে একটি add ফাংশন লিখুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে